এটা একটা বাইক এর শোরুম এখানে অনেকগুলো বাইক রাখা আচে।

মন্দিরটা অনেক সুন্দর এবং ভুটানি ইস্টাইলের একটা মন্দির এইটা অনেক কালার -এর আর থাকুরগুলো সোনালী কালার ।

এটা একটা বিল্ডিং বড়ো একটা বিল্ডিং সাদা কালারের।

এটা একটা জিম রুম ।

দেওয়ালগুলো সুন্দর সুন্দর করা এবং দেওয়ালের মধ্যে জবা ফুল আঁকা সুন্দর করে।

এটা একটা স্কুল বা কোনো একটা আ অপিসিয়ালস অফ অপিস ।

মাঠে দুজন পুলিশ দাঁড়িয়ে আছে এবং রুমের আছে দরজার কালার গুলো দেখা যাইতেসে এবং মাটি সাদা সাদা বালু দিয়ে কিছু একটা আছে।

দূরে একটা বিল্ডিং বাড়ি আর বড় একটা গাছ আছে এখানে।

এখানে অনেক টমেটো দেখতেসি লাল লাল সুন্দর--

একজন ঠেলা নিয়ে একটি লোক যাইতেসে আর একটি লোক টোটোতে বসে আছে।

অনেক মানুষ আছে এবং দূরে একটা পর্দা লাগানো আসে ওখ--

এটা একটা চিল্ড্রেন পার্ক দুটো বাচ্চা এখানে খেলা করছে।

ওই যে দূরে হচ্ছে পাহাড় সাদা সাদা মেঘ অনেকগুলো গাস ।

এটা একটা কোচবিহারের এয়ারপোর্ট ।

এটা একটা বড় রাস্তা এয়ারপোর্টের সামোন পাশে অনেকগুলো ছোট সবুজ গাছ

দুটো সুন্দর কুর্তি রাখা আছে লাল এবং নীল।